এই দপ্তরের নিচে বিভিন্ন ষ্টল আছে খাবার দোকানে এছাড়া বাইক পার্কিং এর ও জায়গা আছে ।

মুদিখানার দোকান আমাদের পাড়ার সমস্ত মোড়ে মোড়েই দেখা যায় এই মুদিখানার দোকান খুবই গুরুত্বপূর্ণ ।